এই ছবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেক বড়ো একটি জঙ্গল দেখা যাচ্ছে।

এই সোবিটির মইদ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি রেস্টুরেন্ট দেখা যাচ--

পোস্টার লাগানো রয়েসে পোস্টারের মধ্যে লেখা রয়েসে ঊষা ফুডস কর্নার ।

ভিতরে অনেকগুলা কার্টুন দেখা যাচ্ছে লাইট দেখা যাচ্ছে।

একটি পানির বোতল দেখা যাচ্চে অনেকগুলা বাঁশ দেখা যাচ্চে ।

এই সোবিটির মইদ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেক বড় একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তার পাশে অনেকগুলা গাড়ি দেখা যাচ্চে।

এই সবিটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেক বড় একটি ইস্কুল দেখা যাচ্ছে ইস্কুলের উঠানের মধ্যে অনেকগুলা সোটো সোটো গাছ দেখা যাচ্ছে কয়েকটা গোরু দেখা যাচ্ছে।

চারিদিকে অনেকগুলা গাসপালা দেখা যাচ্ছে।

দোকানের তারিয়ার মইধ্যে অনেকগুলা সাদা রঙ্গের কালো রঙ্গের লাল রঙ্গের কাপড় দেখা যাচ্ছে।

বড়ো একটা বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংয়ের জা-জানালার মইধ্যে লাগানো রয়েছে চারিদিকে গাসপালা দেখা যাচ্ছে বিদ্যুতিক লাইন দেখা যাচ্ছে।

দুটি চামচ দেখা যাচ্চে হেকজন লোকের হাত দেখা যাচ্চে ।

এখানে ব্যায়াম করতেসে এক সাইটে অনেক বড়ো আয়না লাগানো রয়েসে ।

নিচের টাইলস লাগানো রয়েছে অনেকগুলা সাদা রংয়ের সবুজ রঙের রড লাইট দেখা যাচ্ছে।

কয়েকটি কাঠের টুকরা দেখা যাচ্ছে।

কয়েকটি মশাল জ্বালানো রয়েছে কয়েকটি মূর্তি দেখা যাচ্ছে।

বিদ্যুতিক লাইন দেখা যাচ্ছে রেস্টুরেন্টের ভিতরে কয়েকজন লোক দেখা যাচ্ছে একটি ফ্যান দেখা যাচ্ছে লাইট দেখা যাচ্ছে।

একটি বড় অফিস দেখা যাচ্ছে।

একজন লোক দেখা যাচ্ছে একটি বাইক দেখা যাচ্ছে কয়েকটি পোস্টার লাগানো রয়েছে একটি বাকেট ধরা যাচ্ছে।

পাশে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংয়ের উপরে কয়েকটি সবি লাগানো রয়েসে।

এই ছবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক লম্বা একটি রাস্তা দেখা যাচ্ছে।

এই ছবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে এহানে একটি স্টেজ দেখা যাচ্ছে।

এ_সি মেশিন দেখা যাচ্ছে ওপরে লাইট এবং ফ্যান লাগানো রয়েসে।

ইস্ত্রী মেশিনের বাক্স দেখা যাচ্ছে একটি টেবিল দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের উপরে আব লাগানো রয়েছে।

কালো রঙ্গের ছোট ডিবা দেখা যাচ্ছে অনেকগুলা বাক্স দেখা যাচ্ছে একটি টেবিল দেখা যাছ --